বেশ তাহলে রাখলাম তাহলে। হ্যাঁ কি বলো? আমি আমি তোমাকে গিয়ে বলছি এগুলো। ঠিক আছে?

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আছি আল্লাহামদুল্লিয়া আহ আপনি কেমন আছেন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 জি জি আছে মতো ভালো আছিস তো জি আপু তো আপনার পড়াশোনার কি অবস্তা এই তো চলছে মোটামুটি আচ্ছা আমরা আমাদের topic এ ফিরে যাই হ্যাঁ হ্যাঁ

নাও আহ আমি এখন মুকস্ত নির্ভর আমি যে বলেন যে বলেন মুকস্ত নির্ভর হয়ে যাচ্ছে দেখুন আমি মানতে পারছি না কারণ এখন দেখেন নতুন Edison যে বই গুলো আছে সে গুলো কিন্তু মুকস্ত নির্ভর না পুরোটাই creative আপনি এর Edison বইগুলো দেখেছেন কি না আমি এখন দেখতে পারেন ইটা totally মুকস্ত নির্ভর থেকে একটা creativity আহ generation তৈরী করার একটা process আমি মনে করি যে বই গুলো এখন আসছে নতুন

ও না না ঠিক আছে এখন বই গুলো অনিকটাই আধুনিক হয়েছে জাকাত করছি কিন্তু আমি অনিক অংশে দেখতে পাই যে অনিক ছোট ছোট বাচ্চারা হচ্ছে School শেষে coaching করে then বাসা যাই তারা হচ্ছে বাসায় পড়ার সময় টুকু পাচ্ছে না আর তার যে সব suggestion তারপর seat দিচ্ছে ওগুলো তারা মুখস্ত করছে ইটা করতে আমার কাছে ভালো লাগেনা জি তা তো ঠিক কিন্তু আপনি দেখেন যদি মুখস্ত নির্ভর না হয় Bangladesh এর ক্ষেত্রে অন্য দেশের কথা বলবোনা Bangladesh দেখেন না বহুত খুন নির্ভর ছাড়া কোনো কিছুই হচ্ছে না দেখেন আপনি যখন এই inter এ উচ্চ মাধ্যমিক শেষ করে

জি জি তা অবশ্য ঠিক মানে Bangladesh এর পেক্ষাপটে উপস্থিত হওয়া আসলে কোনো উপায় নেই তো তারপর তারপর দেখেন আপু medical তারপর আহ Bangladesh এর যে সোনারঅহনি আছে এখানেও দেখেন আপনাকে মুখস্ত নির্ভর কুন দেশের কি আহ কি nub কি president এই গুলো মুকস্ত করে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে তখন আপনার academy আহ academy র কি ছিল সেটা কিন্তু দেখার বিষয় নোই আহ জি এই মুকস্ত নির্ভরতার জন্য হচ্ছে যখন আমরা তাকে বাজারে নামি তখনো হচ্ছে দেখতে পাই আমাদের যেই academy লেখা পড়া এই গুলো কোনো কাজে আসে না তখন তারা হচ্ছে আমাদের কাছ থেকে আহ দক্ষতা যাচাই করছে কিংবা আমরা computer কত টুকু পারি এই নিয়ে হচ্ছে মানে দেখতে চাচ্ছে এগুলো আমাদের অবশ্য শেখানো হয় না হ্যাঁ হ্যাঁ আছে উপনি কি মনে করছেন যে মুকস্ত নির্ভর থেকে আপনি curriculum দিকটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কি না অর্থাৎ চাকরির বাজারে টিকেথাকার জন আপনি curriculum এর দিক তাকে কি বেশি প্রাধান্য দেয় জরুরি এই মুহূর্তে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 যে গুলো হচ্ছে আমাদের মানে যেই আহ দশ এগারো বছর যেমন আহতে শিক্ষা দিবে সেখানে কিন্তু এগুলো কে একদমি গুরুত্ব দেওয়া হয় না তাই আমরা হচ্ছি চাকরির বাজারে একদমি অর্থ সাবালে পুড়ে দেয় মানে ওই শুধু কয়েকটা certificate কিন্তু আজ কালকার চাকরি সম্ভব না হা আ আছে আপ আপনি কি মনে করেন খিন যে curriculam দিকটাকে বাদ দিয়ে আপনি curriculam side তাকে যদি বাদ দিস যদি ঠিক থাকে আ আপনি আ চাকরির বাজারে প্রদর্শন করলে সে ক্ষেত্রে কি চাকরি পাও সম্ভব আহ মানে এক~এক পশে রেখে curriculam দিকগুলকে একপশে রেখে আপনি আহ আপনি academic থেকে যা শিখলেন তা দিয়ে

হ্যাঁ তো তা যদি সম~সম্ভব নাহয় তাহলে আহ BCSC বা আপনার আহ যে তুলো মূলক তুলনা মূলক যে চাকরি এই যে পরীক্ষা গুলো হচ্ছে কারো কেন আপনাকে মুকস্ত করে পরীক্ষা দিতে হচ্ছে ইটা থেকে উত্তরণের

আসলে BCS এর ব্যাপার টা আমি এখন কি বলবো হয় তো মানে এটা টু বিষয় অনিক দিন ধরে চলে আসছে ইটা একটা হচ্ছে অতীতই হয়ে গিয়েছে যে BCS এ মুকস্ত করেই পরীক্ষা দিতে হবে কিন্তু তা হলেও আমিও একটা বিশেষ কায়দায় দেখেছি অনিক রকমের গানিতিক সমস্যা গুলো আছে তারপর অনিক হচ্ছে সাধারণ জ্ঞানেই প্রশ্ন থাকে যেগুলো একটু আহ মাথা খাটিয়ে বের করতে হয় মানে সবটা মুকস্ত করা সম্ভব না তাতেও অনিক কি দেখা যাবে কর তারা হচ্ছে মানে ভালো করতে পারে আরকি তো এটা ব্যাড রেখে প্রীতম কপাল চাকরি তারপর হচ্ছে আহ বিভিন্ন চাকরি মানে আপনি যাকেই বলেন কেন আপনাদের কাজ নিয়ে হচ্ছে দক্ষতা লাগবে আচ্ছা আপনি কি মনে করছেন যে আহ মুকস্ত নির্ভর বিদ্যাটাকে সত্যি কার অর্থে জ্ঞান নির্ধারক এবং বাহক না একদমই না হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে আহ হচ্ছে মুকস্ত করা আর হচ্ছে আপনার আহ মানে চুরি করা একই কথা তো আমিও তাই মনে করি যে মুকস্ত ক করে তা কোনো লাভ নেই সুতরাং ব্যাপারটা বুজতেই না পারি তো আমাকে অবশ্যই পড়ি আহ হচ্ছে বুজতে হবে আছে ঠিক আছে আপনার আছে আছে আপনি যেকোন আহ কোনো একটা আহ পো~পরীক্ষার সহি আপনি চাকরির বাজারে পরীক্ষা দিতে যাবেন যেকোনো একটা চাকরি তুলনা মূলক যেকোন BCS করতে পারেন

না এগুলো হচ্ছে মানে চাকরি হচ্ছে ঢং তা দেখে না সে আমি সিদ্বান্ত নিবো মানে আমাকে প্রথমে দেখতে হবে যে আমি কেমন চাকরি করতে চাছি মানে আমি কেমন চাকরি প্রত্যাশী

আছে দেখেন এই বিসম্বর একটা বিষয় বলেন আপনি দেখেন আহ এখানে যারা বিবর্তন বাদ নিয়ে কথা বলতেছে যেমন ধরেন jafarik ব্যাবস্থা আর উনি যে সব লিখেছেন সেগুলো নাকি বেশির ভাগ pleasureism হয়ে গেছে অর্থাৎ অন্য লেখকের লেখা একটু modify করে এখানে ডুকাই দিয়েছেন আমি আসলে জানি না তিনি এই যে সম্প্রদান ও করছেন সাম্প্রদায়োকের কাজ হচ্ছে আহ যারা লিখেছেন তাদের এই লেখাটা কে আর একটু ভালো modify করে দেখতে শক্তি থাকি না কিন্তু তিনি যে সম্প্রদানা করলেন sine তা করে দিলেন তিনি কি আসলে ইটা সম্পূর্ণ পরে দেখেপছেন সেটা আমি আসলে বুজতে পারছি না আর সাঙ্গরসিক ধর্মের সাথে কিন্তু বিজ্ঞানের অনেক কিছু সাঙ্গরসিক দেখেন আহ বিজ্ঞান কখনো আদাতিকতাকে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 এখন একদল মানুষ আছে এটাকে সঙ্গরসিক বানিয়ে দিচ্ছে এটা তো আর ধর~ধর্মীয় বিষয় বা ধর্মীয় মতবাদ যারা প্রচার করেনা তাদের তো ইটা মাথায় ঘামানোর বিষয় নোই আর যারা বিজ্ঞান বাদ যারা বিজ্ঞান বাদ নিয়ে কথা বলতেছেন যে বিবর্তন বাদ মানুষ বানর থেকে এসেছে তা বানর থেকে আসলে কোনো সমস্যা নাই আস্তে~আসতেই পারে নাই আপনার সুন্দর একটা আহ ভাব সুন্দর ভাবে হচ্ছে বুজিয়ে বলেছেন কিন্তু আমি অনিক ক্ষেত্রে দেখলাম যে সবাই একটা এটা ভাবে দোষ চাপাচ্ছে আহ তা হচ্ছে মানে পূর্বে বিষয়ে ভালো ভালো কাজ আমরা দেখেছি সে মতো সবাই হচ্ছে Overlup হয়ে যাচ্ছে তো আপনার কি মনে হয় যে একই দোষী এই বা হচ্ছে তুই করে লেখার বেপারে

তিনি জাফারিক জলসার একটু পরিচিতি পেয়েছেন বলে লেখক হিসাবে কিংবা আবার আহ শিক্ষক হিসাবে এই জন্য limeline এ চলে আসছেন এটাই একটা জি তারপরে হচ্ছে উম আপনার আমি একটা কথা শুনলাম দুহাজার পঁচিশ সাল থেকে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

না আমার কাছে হচ্ছে মনে হচ্ছে কথাটা হয়তো ভালো হবে আসলে না লকারণ হচ্ছে যারা হচ্ছে বিকান্ত বিভাগের একটা subject এর হচ্ছে একটা উচ্চ শিক্ষা নিজে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

আহ জি তারপর হচ্ছে আহ কি যেন তারপর আহ বিশ্ব বিদ্যালয় বিশ্ব বিদ্যালয় যে হচ্ছে মানে bulling তারপর হচ্ছে ragging আমরা দেখি আহ এগুলো হচ্ছে মানে বন্ধ হওয়া উচিত কি না আপনি কি বলেন? অবশ্যই বন্ধ উচিত দেখেন আহ bullying এটা এটা একটা মারাত্মক বিষয় ragging bullying আমি bangladesh এর এমন খুব কম যেখানে ragging কিংবা bullying হচ্ছে না তাই প্রতিটি বিশ্ব বিদ্যালয়ে প্রতিটি আহ হল আবার প্রতিটি campus সবকটাই হচ্ছে bulling ragging এই শব্দটা আহ যখন নতুন সেইজন আসছে তখন বোড়োদের উপর তাদের আদিপত্য আধিপত্য ছিল আপনি হয়তো শুনছেন যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে যেকোন নতুনরা যাই তখন একদল আহ senior রা তাদেরকে room এ ডেকে নিয়ে আসে হুকুম দেয় এটা করবি ওটা করবি এগুলো একটা কালচারের মতো হয়ে গেছে আস্তে বা হয়ে যাচ্ছে bangladesh এ বিশেষ করে public ব্যাবস্থা গুরুত্ব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 জি জি আরো একটা ব্যাপার লক্ষ করা যাই যে বিশ্ব বিদ্যালয়ে অবাধএ উঠছে আহ ছাত্র রাজনীতির নাম অপরাজনীতি হচ্ছে চলে যেমন আমরা কয়েক দিন আগে দেখেছি edenhela collage এ একটা হচ্ছে মানে খবর

আহ আমিও মনে করি আসলে আহ শিক্ষা প্রতিষ্ঠানে কখনো রাজনীতি ঢুকানো প্রয়োজন নেই বুচ্ছেন কারণ আহ আপনি আহ পর~পড়াশোনা করবেন নাকি রাজনীতি করবেন পড়াশোনা আর রাজনীতি বিদ্যা দুটা একসাথে হয় না bangladesh স্থানতাতে বলতেছি ও অন্য দেশে হয় bangladesh এর স্থানতাতে রাজনীতি এবং পড়াশোনা একসাথে কখনো সম্ভব না আহ সম্ভবতার আহ আমার আমার ঠিক জানা নেই তিনি ছাত্র আসীন কে নিষিদ্ধ করে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে এটা কিন্তু একটা right decision ছিল right এটা আইন ছিল কিন্তু আহ bangladesh এই সরকার আসার পর থেকে সব উধাও হয়ে গেছে কেন জানি না আসলো আহ শিক্ষা প্রতিষ্টানে ছাত্ররা প্রয়োজন এতে একদম পোস্ট এবং bangladesh এর যারা বুদ্ধিবীজী তারা এখন এটাকে প্রাধান্য দেয় উ আ জি আপনারে সুন্দর করে বলেছেন তারপর হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে আমাকে ভাবিয়ে তোলে যে আহ আমাদের দেশে যারা হচ্ছে মেধাবী মানে যারা একটু লেখা পরে ভালো তারা কিন্তু আমাদের দেশে কোনো কাজে হচ্ছে মেধা তা ব্যায় না করে কোনো গবেষণা না করে তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে তো তাদের হচ্ছে কিছু উন্নত আহ সুযোক সুবিধা লোভে তো আপনার হচ্ছে কি মনে হয় মানে তাদেরকে দেশে রাখতে গেলে আমাদের আসলে কি করা উচিত আহ সুন্দর একটা কথা বলেছেন দেখেন তারা সুদু ডুবে যাই না দেখেন সাঙ্গ সেই স্থানটা একটা অনেক কিছু Possible না দেখুন যেমন ধরেন একজন শিক্ষার্থী SSC পরীক্ষা কিংবা HCC দুইটা দুইটা G-Pay মাইল সেই university তে পরীক্ষা দিতে পারতেছেনা কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় এ university অন্য standard র হয়ে যাচ্ছে এই স্থান তা কি বাংলা সরকার মানতেছে শিক্ষা প্রতিষ্টান মানতেছে বা public-university গুলি মানতেছে মানতেছে না তো তাই সে বদ্ধ হয় এক প্রকার বাধ্য হয়ে যাচ্ছে আমি কিছু দিন আগে একজন গবেষক আহ তি যার মানে germany এর দিকে doctorpush-dog করতেছে সম্ভবত আহ তিনি আহ তার নাকি Bangladesh এ যে কোনো একটা public-university র দেয়ার ক্ষমতা নাই অটো শিক্ষা শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু তিনি এখন german একটা আহ অনেক বোরো একটা university তে আমি জানিনা shift হয়ে যাবো সম্বভত এখুন push-dog করতেছে তাহলে এই যে হচ্ছে না Bangladesh এর স্থানে ইটা হচ্ছে না একটা University র শিক্ষক হওয়ার যজ্ঞতরা নাই কিন্তু উনি German এ গিয়ে push-dog করতে পারতেছে এটার মধ্যে পার্থক্য তা কোথায় চিন্তা ছিল কি না system এ জি জি আবার একটু বলা চলবে আমি শুনতে পাইনি বললাম যে Bangladesh এর স্থান তা কে এইটা সম্ভব কারণ সবাই লুভে পর যে না দেখেন যখন যে আহ একজন শিক্ষাত্রী GPA ওতো GP যেখানে Bangladesh এ পড়ার সুযোগ পাচ্ছে না সেখানে সে অন্য একটা university বিদেশী scholar তে scholar

Hello রাফি কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো তোমার দিনকাল কেমন যায়? এইতো ভালো যায় ভাই। কি করেন আপনি? আমিতো এই সারাদিন বসে শুয়ে এইরকমি কাটে। varsity তে যাই আসি।

বুঝিনাই কি বলছো? কয়টার সময় আসলেন ভাই varsity থেকে? আহ varsity থেকে তো আসি আসতে আসতে মোটামুটি late ই হয়ে যায়। চারটা পাঁচ টা বাজে এইরকম চলে এখন। আমি আসছি একটু আগে। আহ বুজচ্ছি। এই varsity যাওয়া আসা থেকে এই হেট্টিক একটা life থেকে সিলেটটা মোটামুটি অনেক ভালোই miss করি। নাকি? জি ভাই। সিলেট থেকে কবে আসছেন ভাই? সিলেট থেকে তো আসছি রবিবারে সকাল ছয়টার দিকে।

তাহলেতো ভাই ভালোই ছিল চার পাঁচ দিনের। হ্যাঁ পাঁচ দিন মোটামুটি পাঁচ দিন আরামেই কাটাইলাম। কেমন লাগল ভাই?

হ্যাঁ হ্যাঁ ঐটাই এই জন্যই সিলেট বেশি ভালো লাগে। এখন তোমার ঐখানে গিয়ে আরামে ঘুমানো মানে বাসায়ইতো যাচ্ছি। ঐরকম পড়াশোনা নিয়ে তোমার চিন্তা করা লাগানে খাওয়া দাওয়ার নিয়ে চিন্তা করা লাগে না যখন যা চাই তাই পাই। ঐতো ঐ আরামেই আছে। আর বিছানায় আরামছে ঘুমাইতে পাড়ি। ভাইয়া এইখানে তো ঘুম হয়না ঠিকমত মেসগুলিতে। হ্যাঁ এই মেচে এই এক জামেলা। ঘুমটা ঠিক মত হয়না। তো তুমি সিলেট যখন সিলেট কয়দিন হইছে গেছো যে? আমি সিলেট ভাই দশ পনের দিন হইছে মানি আমিতো এই যে semester final এর পর বন্ধে গেছিলাম। almost প্রায় দুই মাসের মত ছিলাম। দুই মাসের পর গত সপ্তাহে আসছি।

সিলেটে যাওয়ার পর তো ভাই প্রথমে গিয়ে আত্মীয় স্বজদের একটু দেখি। তারপর friend দের সাথে ঘুরাঘুরি করি। আর দিনটা কাটে হচ্ছে সকালে ঘুম থেকে উঠি একটু দেরিতে।

এরপর মার সাথে গল্প করি। এর পর আবার রাত্রে late ঘুমাই। বুঝছি এটাতো আরামেরই life কাটে সিলেটে। জি ভাই আর প্রায়তো friend দরে সাথে ঘুরতে যাওয়া আর relative দের বাসায় ঘুরতে যাওয়া ওমোক program তোমক party এই সব থাকে এইসব নিয়েই busy থাকি।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

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার একটু টাকায় মোটামুটি অনেকদিনই চলে অনেকদিন বের হওয়া যায়। ঐ আর আমার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 সিলেটের খাবার তো বলতে গেলে কি আছে? সিলেটে ঐতো খিচুরি বেশি চলে। এখন খিচুরিটাই বেশি ভালো লাগে সিলেটে। কিন্তু সিলেটে আর কি একটাই আছে সেই সাতকরাতো চিনই?

বুঝছি হ্যাঁ। আমাদের বাসায় ও মোটামুটি অনেক ভালোই রান্না হয়। আমার তেমন খাইতে ভালো লাগে না।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হালকা তিতা লাগে। ওইটা আমার ভালো লাগেনা। ঐখান থেকে সিলেটে একরকম গুরুর মাংস রান্ধে ঐটা আমার ভালো লাগে ঢাকায় ও ঐ রকম খাইতে পাড়িনা। হ্যাঁ সিলেট ঐযে আলু দিয়ে গুরুর মাংসের তরকারি যেটা বিভিন্ন জায়গায় রান্না হয় ঐটা ও খুব মজার। হ্যাঁ ঐটার কথাই বলতাছি। এমনিতে অনেক ভালো লাগে। কিন্তু এটা ঢাকায় তেমন একটা পাইলামনা। ঢাকায়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

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঐটাই। সিলেটের তো ঐরকম সিলেটের খাওয়াটা অনেক মজার। সিলেটে মানি সিলেটে যেমনে ভাত রান্না করে চিকন ভাত ঐটাও

খাওয়ার পরেই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 হ্যাঁ ঐটা রোজার সময়তো প্রত্যেক ইফতারে এই নরম খিচুরি রান্দা হইতো। ঐটা সিলেটের সব বাসায়ই রান্না হয়। হ্যাঁ সিলেটে। ঢাকায় যদিও এইটা চলেনা। ঢাকায় হয়তো এইটা কেউ খায়না but সিলেটের সব জায়গায় এটা খাওয়া হয়। হম ঐটাই এখন সিলেটের খাওয়া দাওয়া পুরা একটু আলাদা। জি ভাই। ঐটা কারো সাথেই মিলেনা। আর ঘুরতে যাওয়া হয় কোথায় ভাই সিলেটে বা খাইতে যাওয়া হয় কোথায়? সিলেটেতো এই এমনি সিলেট গেলে আর একটা জিনিস ভাই দেখছেন সিলেটের গ্রিলগুলি কিন্তু অনেক মজা ঢাকার গ্রিল থেকেও আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সিলেটের গ্রিলগুলা অসাধারণ। তোমার ঢাকার গ্রিলগুলা কেমন জানি লাগে মসলা নাই। হ্যাঁ হ্যাঁ সিলেটের গ্রিলগুলা খুব মজা নানটাও মজা থাকে। হ্যাঁ হ্যাঁ নানটাও মজার দামও তো অনেক কম ঢাকায় যে দাম।

দেখো আমি সিলেটে গেলেতো দিন কেমনে কাটে গেলেইতো দাওয়াত টাওয়াত থাকে আর অনেক দিন পর যাইতো এই খালা, মামা ওদের বাসায় যাওয়া হয় ওদের সাথে দেখা হয়।

তো ওদের সাথে ঘুরা হয় এই সিগমা মেগ গ্রিলে গেলাম কাবাব খেলাম। কাবাব কি নাম যেন ছিল? হ্যাঁ কাবাব কটিয়া।

কাবাব কারিগরা গেছিলাম ওরা ঐখানে আবার একটা ইয়া আছে কাবাব কারিগরে যে কাচ্চি বেঁচে ঐটা কিন্তু actual ঢাকার কাচ্চিনা। তো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 হ্যাঁ হ্যাঁ ঐটা আর কি try করছিলাম এত ভালো লাগে নাই। আমিও ভাই Try করছিলাম ঐজন্য আর কি হ্যাঁ হ্যাঁ না সবাই করে। ঐখানে যাওয়া গেছি। আর কি কি করলাম? আর নতুন একটা খুলছে পিজ্জা ইতালিয়া। এটা আমাদের এক senior খুলছে ঐখানে পিজ্জা খাইতে গেছিলাম। কিন্তু ঐটা পিজ্জাটা কেমন ঠিক আছে। কারণ সিলেটে তো তেমন পিজ্জা কেউ বেঁচে না। মানি ঐ আর কি।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

আর কেমনে দিনকাল কাটে? আরতো সিলেট গেলে ফুটবলের অনেক ইয়ে আছে। জি ভাইয়া আর অনেক কম টাকায় খেলা যায় সিলেট গেলে। হ্যা হ্যা অনেক আমিতো গেছিলাম কর্সবারে খেলতে গিয়ে পা টা একবারে মোটামুটি injury নিয়াই আসছি ঢাকায়। এখন তোমার

হ্যাঁ সিলেটে সিলেটে মনে হয় সাতশ maximum মনে হয় আটশ এর মত। হ্যাঁ ভাই রাত্রে মনে হয় আটশ হ্যাঁ হ্যাঁ তোমার ঢাকায় এই এক ঘন্টায় খেলায় মনে হয় পাঁচ হাজার নেয় কয়েক জায়গায়। জি ভাই আর পাঞ্চিপাছ ভালো লাগে ভাই?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 হ্যাঁ ভাই পাঞ্চির সকালের নাস্তাটা খুব ভালো হয়। হ্যাঁ ওদের ঐ পরোটা আর ডাল বাজিটা ভালোই আর চা তো অসাধারণ। হ্যাঁ ভাই। ঐ যে একটা সকালবেলা?

তারপর একটা জিনিস দেখলাম ভাই ঢাকায় যেটা তেহারি আর সিলেটের আখনি সেটা অনেক পার্থক্য ভাই। হ্যাঁ হ্যাঁ ঐটাও তো আছেই। সিলেটের culture টা পুরা different খাওয়া দাওয়া। material same হইল মানে test টা পুরাই আলাদা।

সিলেটের আখনিটা ঐযে একটু light থাকে। হালকা থাকে মসলা মসলা একটু কম থাকে হালকা মিষ্টি থাকে। তৈরি থাকেনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঐ বেশি মনে হয় না যে বেশি rich food খাইছি।

ঢাকাতে একটু মসলা টসলা বেশি দেয় খাওয়া যায়না। হ্যাঁ ঐ এই রকমই সিলেটের culture এই রকমই।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 ঘুরতে তো সিলেটের মধ্যে গেছি হচ্ছে তোমার হচ্ছে সাদা পাথর গেলাম, বিছনা সন্ধি গেলাম। আর কই গেলাম। এই একটা হওয় আছেনা সুনামগঞ্চে নামে ভূলে গেলাম?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টাঙ্ঘর হাওয়। টাঙ্ঘর হাওয়ে গেলাম। টাঙ্ঘর হাওয়ে মানি একরাত থাকছিলাম ও আমরা।

গেছিলাম হচ্ছে আমার ঢাকা থেকে বন্ধুরা আসছিল ওদের সাথে গেলাম।

আহ এটা মনে হয় এক বছর হয়ে গেছে। মোটামুটি এক বছর হয়ে গেলো। তাইলেতো ভালোই।